কেননা একজন লোক বসে আছে সাইড -এ তিনি কিছুর অপেক্ষা করছেন মাছে আর এদিকে দুজন লোক দাঁড়িয়ে আছে আর সব থেকে বড় কথা পাশে একটি পেটি আছে। তাই এটি মাছের দোকান-ই বলেই প্রামানিত।

এবং তাছাড়া এখন এখানে সবথেকে বড় কথা সেল চলছে তো সেল মানে তো আমরা প্রচুর করতে খুবিই ভালোবাসি--

তিনজনই এক্সারসাইস করছে তো এক্সারসাইস -টাও আমাদের শরীরের পক্ষে খুবই ভালো।

আর সেখানে বি.ডি.ও. অফিস -আর থাকে নানারকম গ্যাজেটেড অফিস আর থাকে। যাদের সাইন -এর জন্য তো অতি অবশ্যই এইখানেই আমাদের যেতে হয়।

সাথে দুজন আন্টি আছে তারা বাচ্চাদেরকে আঁকা শেখাচ্ছে।

কারন কী পাশে গান বাজনার জন্য কিছু যন্ত্রপাতিও রাখা হয়েছে। এই চিত্রটি দেখে তাই বোঝা হচ্ছে।

ও এই চিত্র বোঝাচ্ছে এটি একটি মন্দির। সাদা রঙের মন্দিরটি মার্বেল করা।

আর একটি লোক -এর মধ্যে উঠছে বাস -টি দেখতে খুবই সুন্দর।

চলাচল করতে থাকে এবং অনেকগুলি লোকও দিয়ে হেটে যাচ্ছে এটি-ই খুবিই বাস্ত রাস্তার মধ্যে একটি রাস--

আর এই ছবিটিতে দেখা যাচ্ছে এটি একটি মুদিখানা দোকান। এবং এই মুদিখানা দোকানে নানারকম জিনিসও আমরা লক্ষ্য করতে পারছি। যেমন চা পাতার প্যাকেট দুধের প্যাকেট টিপ্পি আছে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে এটি একটি তিন চার তলা একটি এখানে হচ্ছে বাণিজ্যিক ভবন।